লিব্রিঅফিস ড্র তে অঙ্কনসমূহ এর মধ্যে লেখা যোগ করার উপর কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কি করে অঙ্কন এ লেখা নিয়ে কাজ করা যায়
অঙ্কন এর মধ্যে লেখা সাজানো এবং টেক্সট বাক্স নিয়ে কাজ
এছাড়াও আমরা শিখব ইনডেন্ট স্থান এবং লেখা বিন্যাস করা
রেখা এবং তীরচিহ্নগুলি তে লেখা যোগ করা
কলআউটস এর মধ্যে লেখা যোগ করা
লেখা দুটি পদ্ধতিতে যোগ করা যায় একটি আঁকা বস্তুতে যেমন লাইন এবং তীরচিহ্ন এ সরাসরি লেখা যোগ করা যায়
লেখাকে একটি টেক্সট বাক্সে রেখে একটি স্বাধীন আঁকা রূপেও যোগ করা যায়
এখানে আমরা ব্যবহার করছি উবুন্টু লিনাক্স সংস্করণ 1004 এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ এর 334 ড্র ফাইল ওয়াটার সাইকেল খুলুন এবং এটিতে কিছু লেখা যোগ করুন
সূর্যের পাশের দুটি সাদা মেঘে আমরা ক্লাউড ফরমেশন লেখাটি যোগ করব
সাদা মেঘের দলটিকে নির্বাচন করুন
এটিতে ডবল ক্লিক করে দল এ প্রবেশ করুন
শীর্ষ মেঘটি নির্বাচন করুন
এখন অঙ্কন টুলবার থেকে টেক্সট টুল নির্বাচন করুন
আপনি দেখতে পারবেন কার্সারটি একটি ছোট জ্বলজ্বলে উল্লম্ব রেখাতে রুপান্তরিত হয়েছে
এটি টেক্সট কার্সার
লিখব ক্লাউড ফরমেশন এখন পৃষ্ঠার যেকোনো স্থানে ক্লিক করুন
অন্য সাদা মেঘ এর জন্য একই লেখা লিখুন
দল থেকে প্রস্থান করার জন্য পাতার যে কোনো স্থানে ডবল ক্লিক করুন
আমরা এখন একই ভাবে সূর্যের নামকরণ করব
বস্তুতে লেখা যোগ করা এর থেকে সহজ হতে পারে না160
এরপর ধুসর মেঘের দল নির্বাচন করুন
আগের মত দলে ঢোকার জন্য ডবল ক্লিক করুন
প্রতিটি মেঘ এ লিখুন রেইন ক্লাউড যেহেতু ধুসর মেঘের লেখার রঙ ও কালো তাই সেটি দেখা যাচ্ছে না
তাহলে লেখা রং পরিবর্তন করে সাদা করতে হবে
লেখাটি নির্বাচন করুন কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং লিখুন ক্যারেক্টার
ক্যারেক্টার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
ফন্ট ইফেক্টস ট্যাব এ ক্লিক করুন
ফন্ট কলর ক্ষেত্রে নীচে স্ক্রোল করুন এবং হোয়াইট নির্বাচন করুন
ওক ক্লিক করুন
ফন্টের রং পরিবর্তন হয়ে সাদা হয়ে গেছে
একই পদ্ধতিতে দ্বিতীয় মেঘের লেখার রং পরিবর্তন করা যাক
লেখাটি নির্বাচন করুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন ক্যারেক্টার
ফন্ট colorএ নির্বাচন করুন হোয়াইট
দল থেকে প্রস্থান করার জন্য পাতার যেকোনো স্থানে ডবল ক্লিক করুন
একইভাবে যে ত্রিভুজটি পর্বত দেখাচ্ছে তাতে মাউন্টেইন শব্দটি লিখুন
আপনি লেখার সজ্জা পরিবর্তন করতে পারেন
যেমন ক্যারাক্টের ফন্ট এর শৈলী পরিবর্তন করতে এবং ফন্ট এ স্পেশাল এফেক্ট দিতে পারে
আপনি অনুচ্ছেদের জন্য লেখা ফরম্যাট করতে পারেন যেমন লেখা বিন্যস্ত করা ইনডেন্ট ফাঁক ট্যাবের অবস্থান নির্দিষ্ট করা
আপনি কনটেক্সট মেনু থেকে অথবা প্রধান মেনু থেকে এই ডায়লগ বাক্সটি ব্যবহার করতে পারেন
প্রধান মেনু থেকে ক্যারাক্টের ডায়লগ বাক্সে যেতে ফরমেট নির্বাচন করুন এবং ক্যারেক্টার নির্বাচন করুন
প্রধান মেনু থেকে প্যারাগ্রাফ ডায়লগ বাক্সে যেতে ফরমেট নির্বাচন করুন এবং প্যারাগ্রাফ নির্বাচন করুন
আয়তক্ষেত্রে কোথায় জল জমা হচ্ছে তা দেখাতে একটি পুরু কালো রেখা আঁকা যাক
অঙ্কন টুল বার এ লাইন নির্বাচন করুন
পাতায় কার্সর নিয়ে যান বাম দিকের মাউস বোতাম টিপুন এবং বাম থেকে ডান দিকে টেনে আনুন
একটি অনুভূমিক রেখা আঁকুন যা এই আয়তক্ষেত্র কে দুটি সমান ভাগে ভাগ করবে
স্থল দ্বিধাবিভক্ত হয়ে গেছে160
এখন রেখাটি চওড়া করা যাক
লাইন নির্বাচন করুন এবং কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন
লাইন ক্লিক করুন লাইন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
স্টাইলএর ক্ষেত্রে ড্রপ ডাউন বাক্সে ক্লিক করুন
আল্ট্রাফাইন 2 ডটস 3 ড্যাশ নির্বাচন করুন
প্রস্থ ক্ষেত্রে মান লিখুন 70 ওক ক্লিক করুন
আমরা লাইনটি চওড়া করে ফেলেছি160
আয়তক্ষেত্রের ভিতরে গ্রাউন্ড ওয়াটার টেবল লেখাটি যোগ করা
প্রথমে টেক্সট টুল নির্বাচন করুন
এই হল অঙ্কন টুলবারের ক্যাপিটাল T বিকল্প
অঙ্কন পৃষ্ঠায় আসুন
এখন এই কার্সারটি একটি যোগ চিনহে রুপান্তরিত হয়ে গেছে যার নীচে একটি বড় হাতের অক্ষরে I দেখা যাচ্ছে
আয়তক্ষেত্রের ভিতরে ক্লিক করুন
একটি টেক্সট বাক্স প্রদর্শিত হচ্ছে
এখানে লিখুন গ্রাউন্ড ওয়াটার টেবল টেক্সট বাক্সের কেন্দ্রে লেখাটি রাখার জন্য টেক্সট বাক্সের ভিতরে কার্সার রাখুন
উপরের স্ট্যান্ডার্ড টুলবারের সেন্টার্ড আইকনের উপর ক্লিক করুন
এই অনুরূপ পদ্ধতিতে
ত্রিভুজে রেইন ওয়াটার ফ্লাউস ফ্রম লান্ড ইন্টো রিভার্স এন্ড সি এই লেখাটি যোগ করুন
এই টিউটোরিয়ালটি কিছুক্ষণের জন্য বন্ধ রেখে অনুশীলনীটি করে নিন
একটি বর্গক্ষেত্র আঁকুন
লিখুন থিস আইএস a স্কোয়ারে A স্কোয়ারে হাস ফোর ইকুয়াল সাইডস এন্ড ফোর ইকুয়াল এঙ্গেলস
ইচ এঙ্গেল আইএন a স্কোয়ারে আইএস নাইনটি ডিগ্রিস থে স্কোয়ারে আইএস a কোয়াড্রিলেটারাল টেক্সট ডায়লগ বাক্সের বিকল্পগুলি ব্যবহার করে এই লেখাটিকে সাজান
লেখায় ফন্ট আকার শৈলী এবং বিন্যাস বিকল্প ব্যবহার করুন
এখন এই ছবিটির তীরচিহ্নগুলি সুবিন্যস্ত করুন
এই তীরচিহ্ন দেখায় জমি গাছপালা এবং জলের আধার থেকে মেঘের দিকে জলের বাষ্পায়ন
সবথেকে বামদিকের তীরটি নির্বাচন করা যাক
এখন এটি ক্লিক করুন এবং পর্বতের দিকে টানুন
এখন মাঝের তীরটি নির্বাচন করুন
এটি ক্লিক করুন এবং গাছের দিকে টেনে আনুন
তৃতীয় তীর জল থেকে মেঘের দিকের জলের বাষ্পীকরন দেখাবে
এখন কার্ভ বিকল্প ব্যবহার করে একটি বক্ররেখা আঁকা যাক যা পর্বত থেকে জলের নীচে নামা দেখাবে
অঙ্কন টুলবার থেকে কার্ভ এর উপর ক্লিক করুন এবং ফ্রিফর্ম লাইন নির্বাচন করুন
ড্র পৃষ্ঠায় কার্সারকে পর্বতের পাশে রাখুন
বাম মাউসের বোতাম টিপুন এবং নীচে টানুন
আপনি একটি বক্র রেখা অঙ্কন করেছেন160
এখন আসুন এইসব তীরচিহ্নর প্রতিটির বিবরণ যোগ করা যাক
ডান দিকের প্রথম তীর নির্বাচন করুন এবং লিখুন ইভাপোরেশন ফ্রম রিভার্স এন্ড সিস পৃষ্ঠার যেকোনো স্থানে ক্লিক করুন
লেখাটি রেখার উপরে প্রদর্শিত হচ্ছে
লক্ষ্য করুন লেখাটি ঠিক লাইন এর উপরে এবং তাই সেটি স্পষ্ট নয়
লেখাটি রেখার উপরে ওঠানোর জন্য লাইন এ ক্লিক করুন
লেখাটি অনুভূমিকভাবে স্থাপন করুন
লেখাটির শেষে কার্সার বসান এবং এন্টার কী টিপুন
পৃষ্ঠায় ক্লিক করুন
লেখাটি বিন্যস্ত হয়ে গেছে
কনটেক্সট মেনু থেকে বিকল্পগুলি ব্যবহার করে লাইন ও তীরচিহ্ন এর ওপর টাইপ করা লেখাগুলি সাজানো যেতে পারে
এখন কনটেক্সট মেনু ব্যবহার করে ফন্টের আকার পরিবর্তন করা যাক
লেখাটি ক্লিক করুন
ইভাপোরেশন ফ্রম রিভার্স এন্ড সিস টেক্সট এখন অনুভূমিক রয়েছে
লেখাটি নির্বাচন করুন এবং কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন
সাইজ নির্বাচন করুন এবং ক্লিক করুন ২২ ফন্টের আকার পরিবর্তিত হয়েছে
এখন অন্যান্য সব তীরচিহ্ন এ নিম্নলিখিত লেখাটি লিখুন
ইভাপোরেশন ফ্রম সোইল ইভাপোরেশন ফ্রম ভেজিটেশন রান অফ ওয়াটার ফ্রম থে মাউন্টেন্স এখন ধুসর মেঘ থেকে বৃষ্টি পরছে দেখানো যাক
বৃষ্টি দেখানোর জন্য বিন্দুযুক্ত তীর আঁকতে হবে যাদের মুখ মেঘ থেকে নীচের দিকে থাকবে
অঙ্কন টুলবার থেকে লাইন এন্ডস উইথ আরো নির্বাচন করুন
তারপর কার্সারটি বামদিকের প্রথম ধূসর মেঘ এ রাখুন
বাম মাউসের বোতাম টিপুন এবং এটিকে নীচে টানুন
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং লাইন ক্লিক করুন
লাইন ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে
স্টাইল ড্রপ ডাউন তালিকায় ক্লিক করুন এবং নির্বাচন করুন
2 বিন্দু এবং 1 ড্যাশ
ক্লিক করুন ওক আমরা একটি বিন্দুযুক্ত তীর টেনেছি
এখন এই মেঘ এর জন্য কপি এবং পেস্ট করে আরো দুটি তীরচিহ্ন আঁকুন
এবার অন্য মেঘের জন্য কপি এবং পেস্ট করে দুটি তীরচিহ্ন আঁকুন
এখন বিন্দুযুক্ত তীরচিহ্ন এ রেইন লেখাটি যোগ করুন
জলের ঠিক উপরে টেক্সট বাক্সে লেখাটি যোগ করা যাক ইভাপোরেশন টো ফর্ম থে ক্লাউডস অঙ্কন টুলবার থেকে টেক্সট টুল নির্বাচন করুন এবং যেমন দেখানো আছে তেমন একটি টেক্সট বাক্স আঁকুন
এটির ভিতরে লিখুন ইভাপোরেশন টো ফর্ম থে ক্লাউডস অঙ্কন টুলবার থেকে টেক্সট টুল নির্বাচন করুন
এবং ধূসর মেঘের পাশে একটি টেক্সট বাক্স আঁকুন
এর ভিতরে লিখুন কনডেনসেশন টো ফর্ম রেইন টেক্সট বাক্সটি সরাতে প্রথমে টেক্সট বাক্সের সীমানায় ক্লিক করুন
এখন এটিকে ধরে রেখে পছন্দসই স্থানে টেনে নিয়ে যান
পূর্ববর্তী ধাপগুলিকে অনুসরণ করে একটি টেক্সট বাক্স ব্যবহার করে এর শিরোনাম দেওয়া যাক ওয়াটারসাইকেল ডায়াগ্রাম লেখাটি বোল্ড করুন
জলচক্র ছবিটি আঁকা সম্পন্ন হয়েছে160
এখন কলআউটস সম্পর্কে জানা যাক
কলআউটস কি
এগুলি হল বিশেষ টেক্সট বাক্স যা একটি বস্তু বা ড্র পৃষ্ঠার মধ্যে একটি বিন্দুতে আপনার মনোযোগ আকর্ষণ করে
উদাহরণস্বরূপ অধিকাংশ কমিক বইতে
কলআউটস এর মধ্যে লেখা থাকে
এখন ড্র ফাইলটিতে একটি নতুন পাতা যোগ করা যাক
প্রধান মেনু থেকে ইনসার্ট নির্বাচন করুন এবং ক্লিক করুন স্লাইড একটি নতুন পাতা যুক্ত হয়েছে
একটি কল আউট আঁকার জন্য অঙ্কন টুলবার এ যান
কল আউট আইকন এর পাশের ছোট কালো ত্রিভুজ এ ক্লিক করুন
বিভিন কলআউট প্রদর্শিত হচ্ছে
এখন আয়তকার কল আউট এ ক্লিক করুন
পৃষ্ঠায় কার্সার নিয়ে আসুন মাউসের বামদিকের বোতাম টিপুন এবং টানুন
আপনি একটি কল আউট এঁকেছেন
আপনি অন্যন্য বস্তুর মতই একটি কল আউট এর ভিতরেও লেখা যোগ করতে পারেন
ডবল ক্লিক করুন এবং কল আউট এর ভিতরে লিখুন থিস আইএস আন এক্সাম্পল এখানেই লিব্রিঅফিস ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
এই টিউটোরিয়ালটিতে আপনি শিখেছেন কিভাবে অঙ্কন এর মধ্যে লেখা যায়
অঙ্কন এর মধ্যে লেখার সজ্জা
টেক্সট বাক্স নিয়ে কাজ
ইনডেন্টিং স্পেসিং এবং লেখার বিন্যাস
লাইন এবং তীরচিহ্নগুলি তে লেখা যোগ করার পদ্ধতি
কলআউটস মধ্যে লেখা
এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে
একটি নোট বই লেবেল তৈরি করুন এবং এই স্লাইড এ যেমন দেখানো হয়েছে তেমন একটি আমন্ত্রণপত্র তৈরী করুন
নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
httpspoken tutorialorgNMEICT Intro এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়